আশেপাশে অনেকগুলি বাইক রয়েছে দোকান রয়েছে বস্তা রাস্তা অনেকগুলি ব্যানার রয়েছে।

দশ দশভূজা রয়েছে সুন্দর একটি মায়ের মূর্তি।

পেট্রোল পাম্প -এর মেশিন একটি কুকুর রয়েছে ইট রাস্তা খোলা আকাশ চারিদিকে গাছপালা ভর্তি।

বালিশ বেড কভার ব্যাগ রয়েছে।

চারিদিকে বড় বড় বিল্ডিং ছোট বিল্ডিং রয়েছে পাঁচিল রয়েছে একটি বড় গাছ চারিদিকে বড় বড় গাছ।

লাইট তার একটি চার চাকা রয়েছে ।